টাক্স টাইপিং টক্স টাইপিং এর পরিচিতির এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আপনি শিখবেন বাক্যাংশ লেখা নিজস্ব শব্দের তালিকা বানানো এবং টাইপিং এর জন্য ভাষার স্থাপনা সম্পর্কে তথ্য জানা
এখানে টাক্স টাইপিং 180 ব্যবহার করছি যা উবুন্টু লিনাক্স 1110 তে উপলব্ধ
টাক্স টাইপিং খুলুন
দাশ হোম এ টিপুন
সার্চ সার্চ বাক্সে টাক্স টাইপিং লিখুন
টাক্স টাইপিং আইকনে টিপুন
মেইন মুখ্য মেনু থেকে অপশনস এ টিপুন
অপশনস অপশন্স মেনু প্রদর্শিত হয়
এখন বাক্যাংশ লেখা অনুশীলন করি
ফ্রেজ টাইপিং এ টিপুন
টিচার্স লাইনে প্রদর্শিত হওয়া বাক্য লিখুন
এই ক্ষেত্রে এটি হল থে কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার থে লেজি ডগ
এখন আমাদের পরবর্তী বাক্য লিখতে হবে
করা উচিত নয়
Enterএন্টার টিপুন
পরের বাক্য প্রদর্শিত হয়
এখন আমাদের বাক্য লেখা শিখতে হবে
আপনি বিভিন্ন বাক্যের সাথে অনুশীলন করতে পারেন
আপনি আগের মেনুতে ফেরৎ যেতে Esc টিপুন
অপশনস অপশন্স মেনু প্রদর্শিত হয়
এখন আমাদের নতুন শব্দ এবং বাক্য যোগ করা শিখতে হবে
এডিট ওয়ার্ড লিস্টস এ টিপুন
ওয়ার্ড লিস্ট এডিটর উইন্ডো প্রদর্শিত হয়
আমরা নতুন শব্দ লিখতে পারি
ওয়ার্ড লিস্ট এডিটর উইন্ডোতে নিউ তে টিপুন
ক্রিয়েট a নিউ ওয়ার্ডলিস্ট উইন্ডো প্রদর্শিত হয়
ক্রিয়েট a নিউ ওয়ার্ডলিস্ট উইন্ডোতে লার্ন টো টাইপ লিখুন
ওক টিপুন
ওয়ার্ড লিস্ট এডিটর উইন্ডো প্রদর্শিত হয়
রিমুভ এ টিপে আমরা লিখিত শব্দ বা বাক্য মুছতে পারি
ডোন এ টিপে শব্দ বা বাক্য সংরক্ষণ করে অভ্যন্তরীণ মেনুতে যান
অপশনস অপশন্স মেনু প্রদর্শিত হয়
অভ্যন্তরীণ মেনু থেকে সেটআপ ল্যাঙ্গুয়েজ বিকল্পে টিপে ভাষা স্থাপিত করতে পারেন
আপনার নির্বাচিত ভাষায় টক্স টাইপিং ইন্টারফেস এবং পাঠ প্রদর্শিত হবে
তবে বর্তমানে টক্স টাইপিং অন্যান্য ভাষায় পাঠ সমর্থন করে না
একটি খেলা খেলি
মেইন মেনু মেনু তে টিপুন
ফিশ ক্যাসকেড ফিস ক্যাসকেড বোতামে টিপুন
গেম মেনু গেম মেনু প্রদর্শিত হয়
খেলা শুরু করার পূর্বে নির্দেশাবলী সম্পর্কে পড়ুন
ইনস্ট্রাকশনসহ এ টিপুন
খেলা খেলতে নির্দেশাবলী পড়ুন
অবিরত রাখতে স্পেস বার টিপুন
টাইপিং অনুশীলনের জন্য সহজ খেলা নির্বাচন করুন
ইসি তে টিপুন
বিভিন্ন বিকল্প দ্বারা গঠিত উইন্ডো প্রদর্শিত হয়
বিভিন্ন বিকল্প হল রঙ ফল গাছ ইত্যাদির নাম
কালারস এ টিপুন
আকাশ থেকে পতিত মাছ
প্রতিটি মাছে একটি অক্ষর ও রয়েছে
আপনি শব্দ সঠিকভাবে লিখলে শব্দ লালে বদলায় এবং অদৃশ্য হয়ে যায়
মাছ যেই পরে পেঙ্গুইন তা খেতে দৌড়োয়
একটি অক্ষর লিখুন যা পতিত মাছের অংশ নয়
অক্ষর সাদাই থাকে যা নির্দেশ দেয় যে তা সঠিকভাবে লিখতে হবে
ইচ্ছেমত খেলা চালিয়ে যেতে পারেন
গেমস গেম্স মেনুতে ফেরৎ যেতে এসকেপ বোতাম দুবার টিপুন
নির্দেশিত কাজ
কঠিনতার স্তর মিডিয়াম বা হার্ড এ বদলান এবং খেলুন
আমরা টাক্স টাইপিং টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা বাক্যাংশ লেখা নিজস্ব শব্দ যোগ করা এবং খেলা শিখেছি
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন httpspoken tutorialorgWhat is a Spoken Tutorial এটি প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে
ভালো ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন
প্রকল্প দল টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র সার্টিফিকেট দেওয়া হয়
আরো জানতে contactspoken tutorialorg তে ইমেল করুন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
এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর রাষ্ট্রীয় সাক্ষরতা মিশন দ্বারা সমর্থিত
এই সম্বন্ধে আরও তথ্য এই লিঙ্কে উপলব্ধ স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইফেন ইন্ট্রো আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি